C এবং C এ ইনক্রীমেন্ট এবং ডীক্রীমেন্ট অপারেটরের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব ইনক্রীমেন্ট এবং ডীক্রীমেন্ট অপারেটর
যেমন a যা একটি পোস্টফিক্স ইনক্রীমেন্ট অপারেটর
a যা একটি প্রিফিক্স ইনক্রীমেন্ট অপারেটর
যেমন a যা একটি পোস্টফিক্স ডীক্রীমেন্ট অপারেটর
a যা একটি প্রিফিক্স ডীক্রীমেন্ট অপারেটর
আমরা টাইপ কাস্টিং সম্পর্কেও শিখব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
অপারেটর এক দ্বারা অপারেন্ডসের বর্তমান মান বৃদ্ধি করে
a এবং আ a a 1 এর সমান হয়
অপারেটর এক দ্বারা অপারেন্ডসের বর্তমান মান হ্রাস করে
a এবং আ a a 1 এর সমান হয়
আমি এখন C প্রোগ্রামের সাহায্যে ইনক্রীমেন্ট এবং ডীক্রীমেন্ট অপারেটরের ব্যবহার প্রদর্শন করব
আমি ইতিমধ্যে প্রোগ্রাম লিখেছি তাই আমি কোড ব্যাখ্যা করব
এখানে C তে ইনক্রীমেন্ট এবং ডীক্রীমেন্ট অপারেটরের কোড রয়েছে
এখানে আমি একটি ইন্টিজার ভ্যারিয়েবল a নিয়েছি যার মান হল 1
আমরা a এর মানে পরিবর্তন লক্ষ্য করতে পারবো
এইভাবে এটি আমাদের অপারেটরের কাজ সম্পর্কে একটি ভাল ধারণা দেবে
পোস্টফিক্স ইনক্রীমেন্ট অপারেটর কিভাবে কাজ করে তা দেখা যাক
এই প্রিন্টফ স্টেটমেন্টের আউটপুট হল 1
মান পরিবর্তন হবে না
এর কারণ হল অপারেন্ডস মূল্যায়িত হওয়ার পর পোস্টফিক্স অপারেশন ঘটে
অপারেশন a এ সঞ্চালিত হলে এটি a এর বর্তমান মানের উপর সঞ্চালিত হয়
এরপর a এর মান বৃদ্ধি পেয়েছে
এখন আমরা যদি এখানে a এর মান দেখি এটি 1 দ্বারা বৃদ্ধি পেয়েছে
পরিবর্তনগুলি প্রতিফলিত করার জন্য আমরা আবার a1 দ্বারা আরম্ভ করি
আমরা এখন প্রিফিক্স ইনক্রীমেন্ট অপারেটরে আসি
এই প্রিন্টফ স্টেটমেন্ট পর্দায় 2 প্রিন্ট করে
এর কারণ হল অপারেন্ডস মূল্যায়িত হওয়ার আগে প্রিফিক্স অপারেশন ঘটে
সুতরাং প্রথমে a এর মান 1 দ্বারা বৃদ্ধি পায় এবং তারপর এটি প্রিন্ট করা হয়
আর কোনো পরিবর্তন নেই তা দেখার জন্য a এর মান আবার প্রিন্ট করি
এখন এই কোড এক্সিকিউট করে যাচাই করি
আমি নিম্নলিখিত লাইন কমেন্ট করব

সেভ এ টিপুন
আমি incrdecrসি হিসাবে ফাইল সংরক্ষিত করেছি
Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে টার্মিনালে নিম্নলিখিত কমান্ড লিখুন জিসিসি স্পেস ইনকারডেকার ডট c স্পেস মাইনাস o স্পেস আইএনসিআর
Enter টিপুন
কোড এক্সিকিউট করতে লিখুন incr Enter টিপুন
আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে যখন আপনি a প্রিন্ট করেন এটি হল আউটপুট
যখন আপনি a প্রিন্ট করেন এটি হল আউটপুট
আমরা দেখতে পারি যে পরিণাম পূর্বে আলোচিত ফলের মত
এখন বাকি কোডে ফেরৎ আসি
এখন আমি পোস্টফিক্স এবং প্রিফিক্স ডীক্রীমেন্ট অপারেটর ব্যাখ্যা করব
এখান এবং এখান থেকে মাল্টি লাইন কমেন্ট মুছে ফেলুন
আমরা a এর মান আবার 1 নির্ধারিত করি
এই প্রিন্টফ স্টেটমেন্ট পূর্বে বিবৃত 1 হিসাবে আউটপুট দেয়
a মূল্যায়িত করার পর a এর মান হ্রাস পাবে যেহেতু a একটি পোস্টফিক্স এক্সপ্রেশন
পরবর্তী স্টেটমেন্ট a এর মান 0 হিসাবে প্রিন্ট করে
a এর মান এখন 1 দ্বারা হ্রাস পেয়েছে
এখন আমাদের কাছে প্রিফিক্স ডীক্রীমেন্ট অপারেটর রয়েছে
এই প্রিন্টফ স্টেটমেন্টের আউটপুট হল 0
যেহেতু এটি একটি প্রিফিক্স অপারেশন
অপারেন্ডস মূল্যায়িত হওয়ার আগে প্রিফিক্স অপারেশন ঘটে
এই প্রিন্টফ স্টেটমেন্টের আউটপুট হল 0
a এর মানে আর কোনো পরিবর্তন করা হয়নি
রিটার্ন 0 লিখুন এবং এন্ডিং কার্লি ব্রেকেট বন্ধ করুন
সেভ এ টিপুন
টার্মিনালে ফিরে যান
কম্পাইল করতে টার্মিনালে নিম্নলিখিত কমান্ড লিখুন জিসিসি স্পেস ইনকারডেকার ডট c স্পেস মাইনাস o স্পেস আইএনসিআর
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুনincr Enter টিপুন
যখন আপনি a প্রিন্ট করেন এটি হল আউটপুট
যখন আপনি a প্রিন্ট করেন এটি হল আউটপুট
এখন আমরা দেখি যে ইনক্রীমেন্ট এবং ডীক্রীমেন্ট অপারেটরের কিভাবে কাজ করে
আমরা যদি একই প্রোগ্রাম C এ লিখতে চাই তাহলে উপরের C কোডে কিছু পরিবর্তন করতে পারি
এডিটরে ফিরে যাই
এখানে প্রয়োজনীয় কোডের সাথে C ফাইল রয়েছে
লক্ষ্য করুন যে এই হেডার C এর হেডারের থেকে ভিন্ন
এখানে ইউজিং নেমস্পেস স্টেটমেন্ট ও রয়েছে
এছাড়াও মনে রাখবেন যে C এ আউটপুট স্টেটমেন্ট হল কাউট
সুতরাং এই তফাৎ ছাড়া কোড দুটি অনেকটা একই
ফাইলটি সংরক্ষণ করুন
ফাইলটি এক্সটেনশন cpp দিয়ে সংরক্ষিত হয়েছে
কোড কম্পাইল করি
টার্মিনাল খুলুন এবং লিখুন g স্পেস ইনকারডেকার ডট সিপিপি স্পেস মাইনাস o স্পেস আইএনসিআর
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন আইএনসিআর
Enter টিপুন
আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে সুতরাং আমরা দেখি যে আউটপুট C প্রোগ্রামের অনুরূপ
এখন আমাদের কাছে টাইপকাস্টিং এর ধারণা রয়েছে
এটি C এবং C উভয়ে একই ভাবে সম্পাদিত হয়েছে
টাইপকাস্টিং এক ধরনের ভ্যারিয়েবল তৈরী করতে ব্যবহৃত হয় এবং আরেক ধরনের মত আচরণ করে
আপনি যে ডেটা টাইপ প্রথম বন্ধনীতে চান তা রেখে টাইপকাস্টিং সম্পন্ন করা হয়
আপনি যা কাস্ট করতে চান সেই ভ্যারিয়েবলের সামনে এই কাস্ট রাখা হয়
এই টাইপকাস্ট শুধুমাত্র একটি অপারেশনের জন্য বৈধ
একক অপারেশনের জন্য a একটি ফ্লোট ভ্যারিয়েবলের মত আচরণ করবে
এখানে এটি হল একটি উদাহরণ যা আমি ইতিমধ্যে তৈরি করেছি
আমি এখন কোড ব্যাখ্যা করব
প্রথমে আমরা a ও b কে ইন্টিজার রূপে এবং c কে ফ্লোট রূপে ঘোষিত করি
a এর মান 5 এবং b এর মান 2 নির্ধারিত করা হয়েছে
আমরা a ও b এর উপর অপারেশন সম্পাদন করব
আমরা a দ্বারা b বিভক্ত করি
পরিণাম c তে সংরক্ষিত হয়েছে
2 দশমিক স্থানের নির্ভুলতা বোঝাতে আমরা 2f ব্যবহার করেছি
প্রত্যাশিত ফলাফল 250 এর পরিবর্তে ফলাফল 200 রূপে প্রদর্শিত হয়েছে
ভগ্নাংশ বাদ দেওয়া হয়েছে যেহেতু উভয় a এবং b অপারেন্ডস একটি ইন্টিজার
প্রকৃত বিভাগ সম্পাদন করতে একটি অপারেন্ডসকে কাস্ট থেকে ফ্লোটে লিখতে হবে
এখানে আমরা a কে ফ্লোটে টাইপকাস্টিং করছি
এখন c তে প্রকৃত বিভাগের মান থাকে
এখন প্রকৃত বিভাগের পরিণাম প্রদর্শিত হয়েছে
প্রত্যাশিত উত্তর হল 250
রিটার্ন 0 লিখুন এবং এন্ডিং কার্লি ব্রেকেট বন্ধ করুন
সেভ এ টিপুন
ফাইলটি এক্সটেনশন c দ্বারা সংরক্ষণ করুন
আমি ফাইলটি typecastসি হিসাবে সংরক্ষিত করেছি
টার্মিনাল খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস টাইপকাস্ট ডট c স্পেস মাইনাস o স্পেস টাইপ
Enter টিপুন
এক্সিকিউট করতে লিখুন type Enter টিপুন
আউটপুট পর্দায় প্রদর্শিত হয়েছে
মান দুটি দেখুন আমরা টাইপকাস্টিং এর প্রভাব দেখি
এখন টিউটোরিয়াল সংক্ষিপ্তকরণ করব
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি ইনক্রীমেন্ট এবং ডীক্রীমেন্ট অপারেটর কিভাবে ব্যবহার করে
আমরা পোস্টফিক্স এবং প্রিফিক্স ফর্ম সম্পর্কে শিখেছি
এছাড়াও আমরা টাইপকাস্টিং এবং তার ব্যবহার সম্পর্কে শিখেছি
নির্দেশিত কাজ হিসাবে নিম্নলিখিত এক্সপ্রেশন সমাধান করতে একটি প্রোগ্রাম লিখুন aবি cডি abসি এবং d এর মান ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট হিসেবে নেওয়া হয়েছে
প্রকৃত বিভাগ সম্পাদন করতে টাইপকাস্টিং ব্যবহার করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ